libreoffice base এর এই কথ্য tutorialএ আপনাদের স্বাগত
in টিউটোরিয়ালটিতে আমরা শিখব কিভাবে
একটি প্রতিবেদনের বিন্যাস এবং সেটি কেমন দেখতে লাগবে তা প্রয়োজনমত পরিবর্তন করা যায়
এর জন্য আমাদের পরিচিত library ডেটাবেস নিয়ে আলোচনা শুরু করা যাক
পূর্ববর্তী tutoriala আমরা শিখেছিলাম কিভাবে একটি প্রতিবেদন তৈরি করা যায়
এবং আমরা books issued to members: report history এই নামের এর একটি প্রতিবেদন তৈরী করেছিলাম আমাদের এখন জানতে হবে কিভাবে এই প্রতিবেদনটি পরিবর্তন করা যায়
library ডেটাবেসএ
বাম panel reports আইকনের উপর click করুন
ডান panelwe আমরা প্রতিবেদনগুলির তালিকায় books issued to members: report history এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছি
এটির ওপর ডান ক্লিক করুন এবং তারপর প্রতিবেদনটি পরিবর্তন বা সম্পাদনা করার জন্য খুলতে editএর উপর ক্লিক করুন
এখন আমরা একটি নতুন windowreport builder উইন্ডো দেখতে পাচ্ছি
এই পর্দাটি এখন তিনটি প্রধান বিভাগে বিভক্ত
পৃষ্ঠা শিরোলেখ এবং পাদলেখ অধ্যায় উপরের এবং নীচের অংশ গঠন করে
তারপর শিরোলেখ অধ্যায়
এবং বিস্তারিত অধ্যায়
record শিরোলেখ এবং পাদলেখ অধ্যায় যুক্ত করতে
প্রধান পর্দার সাদা এলাকায় ডান ক্লিক করুন এবং তারপর insert report header/footer ক্লিক করুন
আপনি পর্দার বামদিকের কমলা এলাকাগুলোর ওপর double ক্লিক করে we বিভাগগুলি সঙ্কুচিত বা প্রসারিত করতে পারেন
পরবর্তী আলোচনার আগে এখানে প্রতিবেদন সাজানোর উইন্ডোটির ছবি দেখে নিন
আমরা আমাদের প্রতিবেদনের নকশা পরিবর্তন করে এটির মত করব
এখানে কিছু text labels fonts বিন্যাস যোগ করা হবে এবং বিভিন্ন বিভাগের মধ্যে ফাঁক প্রয়োজনমত পরিবর্তন করা হবে
ঠিক আছে এখন প্রতিবেদন শিরলেখ এবং পাদলেখ যোগ করা যাক
এটি করতে আপনি label ক্ষেত্র আইকনের উপর click করুন
যেটি উপরের menu barএর নীচে প্রতিবেদন controls toolbar আছে
এটিকে প্রতিবেদন শিরোলেখ অংশে আঁকা যাক এখন যেভাবে দেখানো হচ্ছে
এবং বৈশিষ্ট্যগুলিকে ডান দিকে সরাতে labelএর উপর ডবল ক্লিক করুন
এখানে লেবেল এর পাশে লিখুন books issued to members: report history এবং enter টিপুন
এখানে ফন্টের style পরিবর্তন করা যাক; আমরা arial কালো মোটা এবং আকার ১২ নির্বাচন করব
এবং ওকে buttonএ click করুন
তারপর পর্দায় যেমন দেখা যাচ্ছে তেমন আমাদের প্রতিবেদনের পাদলেখতে অন্য label যোগ করুন
উদাহরণস্বরূপ লিখুন report prepared by assistant librarian
এবং ফন্টের style পরিবর্তন করে এরিয়াল bold italic এবং আকার ৮ করুন
এখন একই পদক্ষেপগুলি আবার পুনরাবৃত্তি করে পৃষ্ঠা পাদলেখ এলাকায় একটি label যোগ করুন
এখানে label হিসাবে লিখুন nehru library new delhi
এবং ফন্টের style পরিবর্তন করে এরিয়াল bold italic এবং আকার ৮ করুন
এবার ফাঁক প্রয়োজনমত পরিবর্তন করা যাক
প্রথমে পৃষ্ঠা শিরোলেখ এবং প্রতিবেদন শিরোলেখএর মধ্যে ধূসর lineএ double ক্লিক করে পৃষ্ঠা শিরোনামএর জায়গা ছোট করুন
এবার এটিকে একদম উপরে নিয়ে যেতে এটিতে ক্লিক করুন এবং টেনে এনে এখানে স্থাপন করুন
এরপর প্রতিবেদন শিরলেখএর জায়গা কমাতে
প্রতিবেদন শিরোলেখ এবং শিরোলেখএর মধ্যে ধূসর lineএ ডবল ক্লিক করুন
এখন প্রতিবেদন পাদলেখ এবং পৃষ্ঠা পাদলেখএর মধ্যে ফাঁক কমাতে একই পদক্ষেপ পুনরাবৃত্তি করুন
এরপর শিরোলেখ লেবেলগুলিকে কেন্দ্রে আনা যাক
প্রথমে সমস্ত labels নির্বাচন করতে book title ক্লিক করুন
তারপর shift key টিপে; বাকি লেবেলগুলি click করুন এখন যেমন দেখা যাচ্ছে
এবার এগুলিকে centre আনতে উর্ধমুখী তীর কি ব্যবহার করুন
আমরা এখন শিরোলেখএ একটি হালকা নীল পটভূমি যোগ করব
এই কাজের জন্য আপনি propertieswe যান এবং background transparent পরিবর্তন করে no করুন
তারপর পটভূমির রঙএর জন্য তালিকা থেকে blue ৮ নির্বাচন করুন
আমরা বিস্তারিত অধ্যায়তেও we একই কাজ করব
for জন্য আমরা প্রথমে বিস্তারিত এবং প্রতিবেদন পাদলেখ বিভাগের মধ্যে ফাঁক বৃদ্ধি করব
এবং তারপর ক্ষেত্রগুলিকে কেন্দ্রে আনব
আমরা বিস্তারিত অধ্যায়we জন্য হাল্কা ধূসর পটভূমি নির্বাচন করব এখানে যেমন দেখানো আছে
এরপর checked in ক্ষেত্রের তথ্য বিন্যাস পরিবর্তন করা যাক
যেহেতু এটির মান boolean ১ অথবা ০ হয় তাই এটা হয় true অথবা false প্রদর্শন করে
আমরা এটিকে পরিবর্তন করব যাতে এটি হ্যাঁ অথবা no দেখায়
এই জন্য বিস্তারিত বিভাগের ডানদিকে checkedin ক্ষেত্রের উপর ডবল click করুন
এখন ডানদিকে বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রথমে ডেটা ট্যাবে ক্লিক করুন
এবার ডেটা ক্ষেত্রের পাশের checkedin buttonএর উপর click করুন
এরফলে ফাংশন wizard নামক একটি নতুন পপআপ window প্রর্দশিত হবে
এখানে প্রথমে ডানদিকে নীচের অংশে সূত্র text box লেখা মুছে দিন
তারপর category ড্রপডাউনএ ক্লিক করুন এবং তারপর if এর উপর double click করুন
এখন ডানদিকে নতুন নিয়ন্ত্রণগুলি লক্ষ্য করুন
এরপর প্রথম text box ঠিক ডান পাশে select আইকনের উপর click করুন
এখানে checkinএ ডবল click করুন
এরপর দ্বিতীয় text বাক্সে ডাবল quotesএর মধ্যে yes লিখুন
তারপর তৃতীয় text box মধ্যে no লিখুন
আপনি এখন প্রোপার্টিস বিভাগে general ট্যাবে যান
নীচে formattingএর বাটনএ ক্লিক করুন
এখানে category তালিকায় text click করুন
তারপর ok button click করুন
এখন আপনাকে প্রতিবেদনটি সংরক্ষণ করতে save
ঠিক আছে এখন এই পরিবর্তিত প্রতিবেদনটি তৈরী করা যাক
এর জন্য আপনি উপরের edit মেনুতে click করুন এবং তারপর execute report ক্লিক করুন
এখানে লাইব্রেরী সদস্যদের দেওয়া বইগুলির সম্পর্কে একটি চমৎকার প্রতিবেদন দেখা যাচ্ছে
এখানে ফাঁক শিরলেখ পাদলেখ fonts লক্ষ্য করুন
এবং দেখুন checkedin ক্ষেত্র যা হ্যাঁ অথবা no দেখাচ্ছে
আমাদের প্রতিবেদনটি পরিবর্তন করা সম্পূর্ণ হয়ে গেছে
এখানেই libreoffice baseএ একটি প্রতিবেদন পরিবর্তন করা সংক্রান্ত এই tutorial সমাপ্ত হল
সংক্ষেপে এখানে আমরা শিখেছি:
প্রতিবেদনের বিন্যাস এবং সেটি কেমন দেখতে লাগবে তা পরিবর্তন করা
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি এই টিউটোরিয়ালএ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ